এখানে হুম-ম-ম কয়টা বড় বড় একদুইতিনচারপাঁচটা বড় বড় গাছ আছে দেখা যাচ্ছে।

ওপরের গেট -টি বুলু রঙের রং করা রয়েছে |

এটি হচ্ছে একটি কাজের সাইড ।